ডান্স টিচার ছোট ছোট বাচ্চাদের ডান্স শেখাচ্ছে।

যেমন আমি দেখতে পাচ্ছি এই রিসোর্ট -এ বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে। তার সাথেই--

আমরা সকলেই রাধাকৃষ্ণর পুজো করি এবং প্রার্থনা করি যাতে আমাদের বাড়ির সকলে পরিবারের ভালো থাকে সুস্থ থাকে।

খুব বড় বড় গাছ রয়েছে চা বাগানের আসে পাশে।

এই ছবিতে আমি একটি পাহাড় দেখতে পাচ্ছি পাহাড়টি দেখতে খুব সুন্দর লাগছে আর পাহাড়ের আশে। পাশে এলাকায় আমি কিছু বিল্ডিং দেখতে পাচ্ছি।

আমি নিজেও পাহাড় ঘুরতে ভালবাসি এবং ঘুরেছিও।

পার্লে জি -র বিস্কুট রয়েছে ম্যাগি রয়েছে বাউনটি রয়েছে তার সাথে সাথেই--

একাউন্ট নতুন একাউন্ট তৈরী করা হয় আর এই পোস্ট অফিস -এর বাইরে আমি দেখতে পাচ্ছি একটি বাইক এবং একটি ছেলে দাড়িয়ে আছে।

এক দেশ থেকে অন্য দেশ অবধিও যাওয়া যায় ।

এই বাস স্ট্যান্ড -এ খুব সহজেই আমরা যাতায়াত করার মতো বাস পেয়ে যাই ।

নদীর পাশেই কিছু গাছ দেখতে পারছি আমি আর তার পাশেই একটি বাড়ি দেখতে পাচ্ছি ।

গ্যারেজ -এ অনেক মেকানিক কাজ করে।